এবং তার ঠিক ওপরের দিকে আমরা সুন্দর একটা আকাশ দেখতে পারছি এবং আকাশ টি দেখতে আমাদের খুব সুন্দর লাগছে | এবং আমরা একটা লুঙ্গি পড়া লোক কে দেখতে পাচ্ছি এবং লোকটি খুব সুন্দর করে বসে আছে | এবং এটি খুব দেখতে খুব সুন্দর লাগছে আমাদের |

সুন্দর একটি অটো সেন্টার দেখতে পাচ্ছি এবং এটুকু দেখতে সুন্দর লাগছে আমাদের | এবং তার ঠিক পেছনের দিকে আমরা সুন্দর একটি অনেকগুলি জঙ্গল দেখতে পারছি এবং জঙ্গল গুলোই দেখতে খুব --|

এবং তার ঠিক পেছনের দিকে আমরা সুন্দর আর একটি আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক নিচের দিকে সুন্দর আমরা একটি বাতাস দেখতে পাচ্ছি এবং বাতাসটি --

সুন্দর একটি সুন্দর বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি | বিল্ডিং বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে আমাকে | এবং তার ঠিক ওপরের দিকে আমরা সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি |এবং আকাশ টা দেখতে আমার খুব ব্যাপক লাগছে |

এবং তার ঠিক পেছনের দিকে সুন্দর আমরা একটা আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশ টি দেখতে খুব ব্যাপক লাগছে আমাদের | এবং তার ঠিক ওপরের দিকে আমরা সুন্দর একটি কুতুব মিনার দেখতে পাচ্ছি এবং কুতুব মিনার টি দেখতে দারুন লাগছে আমাদের |

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি | এবং বিল্ডিং টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং তার ঠিক পেছনের দিকে সুন্দর আমরা একটি ফ্যান লাগানো দেখতে পাচ্ছি | এবং ফ্যান টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং তার ঠিক পাশের দিকে সুন্দর আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি | এবং বিল্ডিং টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের।

এবং তার ঠিক সামনের দিকে আমরা সুন্দর একটি গ্রিলের জানালা দেখতে পাচ্ছি এবং জানালাটি দেখতে খুব ব্যাপক লাগছে এবং তার ঠিক পেছনের দিকে আমরা সুন্দর দুটি লাইট দেখতে পাচ্ছি এবং লাইটটি দেখতে খুব ব্যাপক লাগছে আমাদের এবং তারঠিক সামনের দিকে আমরা দুটি লাইট দেখতে পাচ্ছি।

এবং তার ঠিক পিছনের দিকে আমরা একটা নারিকেল | এবং নারিকেল গাছটি দেখতে খুব ব্যাপক লাগছে আমাদের | এবং তার ঠিক সামনের দিকে আমাদের অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি | এবং বাইক গুলো ঠিক সুন্দর করে রাখা আছে।